hosting git repositories এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা নিম্ন সম্পর্কে শিখব: git repository hosting services
github account বানানো
github a repository বানানো এবং রিপোজিটরীতে একটি tag বানানো
tutorial record করতে ব্যবহার করছি ubuntu linux 1404 এবং ফায়ারফক্স web browser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
এই tutorial জন্য আপনার একটি internet সংযোগের প্রয়োজন
আপনার git commands মৌলিক জ্ঞান থাকতে have
না হলে প্রাসঙ্গিক git tutorials জন্য প্রদর্শিত link যান
প্রথমে git repository hosting services সম্পর্কে শিখি
অনেক web ভিত্তিক hosting services উপলব্ধ যেমন bitbucket cloudforge এবং github
এখানে আপনি আপনার git repositories বিনামূল্যে import করতে পারেন
এটি আপনার repository শেয়ার করতে কেন্দ্রীভূত স্থান দেয় যাতে অনেক মানুষ খুব সহজে একটি প্রকল্পে সহযোগিতা করতে পারে
এটি আপনাকে অন্য প্রকল্প বিনামূল্যে download এবং অধ্যয়ন করার অনুমতি দেয়
এরপর github কেন ব্যবহার করে তা দেখবো
github open source সফটওয়্যার রাখতে সবচেয়ে জনপ্রিয় website পরিণত হয়েছে
github এ আপনি কার্যকরভাবে টিমের সাথে পরিবর্তন দেখা তার চর্চা এবং review করতে পারেন
github এ ব্যবহৃত পদ্ধতি অন্যান্য বিনামূল্যে git hosting websites অনুরূপ হবে
আপনি তা পরে নিজে অন্বেষণ করতে পারেন
এরপর github we একটি অ্যাকাউন্ট বানানো শিখব
আপনার web browser খুলুন এবং www github com এ যান
এখানে হোমপেজে আপনার registration জন্য আপনার বিবরণ দিতে have
ইউজারনেমে আমি লিখব: priyaspoken এবং
email id যে priyaspoken @gmail com
আপনার পছন্দের ইউজারনেম এবং বৈধ email id লিখুন
তারপর আমার পাসওয়ার্ড লিখব
আপনি পছন্দের যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন
এখন নীচে ডানদিকে sign up for github বোতামে টিপুন
এরপর step 2 তে আমাকে plan চয়ন করতে have
free plan চয়ন করব কারণ আমি বিনামূল্যের সেবা ব্যবহার করতে চাই
এখন finish sign up বোতামে টিপুন
এরপর github a একটি repository বানাবো
আপনি ডানদিকের box new repository বোতাম দেখতে পারেন; এটিতে টিপুন
এটি একটি ম্যাসেজ please verify your email address দেখায়
github আমাদের registered email id তে একটি প্রমাণীকরণ mail পাঠাবে
তাই জীমেল account খুলতে have এবং এই মেলে টিপুন so github দ্বারা পাঠানো হয়েছে
আমি ইতিমধ্যে email id তে সাইনin করেছি যা github এ নিবন্ধিত
এখন এটি খুলি
এখানে github এর email রয়েছে
এটিতে টিপি
subject line বলছে please verify your email address
সেই mail আপনার inbox এ না থাকলে আপনার spam বা junk folders যাচাই করুন
verify email address বোতামে টিপুন
এটি আমাদের github homepage we নিয়ে যাবে
এটি দেখায় যে আমরা সফলভাবে github we অ্যাকাউন্ট বানিয়েছি
আমরা github a একটি repository বানানোর চেষ্টা করব
এখন ডানদিকের box new repository বোতামে টিপুন
আপনি দেখেন যে এখন আমরা repository বানাতে সক্ষম
এখন লিখুন: repository name যে stories
repository সম্পর্কে কোনো বিবরণ দিতে চাইলে আমরা এখানে এরকম করতে পারি
এরপর public বিকল্প চয়ন করব যা বিনামূল্যের
আমরা private বিকল্প চয়ন করলে আমাদের repository প্রাইভেট রাখতে কিছু fees দিতে pay
যার means অন্য ইউজার আমাদের repository পেতে এবং download করতে পারে না
আমি আবার public এ টিপি
initialize this repository with a readme checkbox টিপুন
এটি একটি readme file বানাবে
in file আপনি code বা ইনস্টলেশনের নির্দেশাবলী ব্যবহার সম্পর্কে তথ্য লিখতে পারেন
এটি সকল সহযোগীদের জন্য উপযোগী হবে
যদিও একটি বিদ্যমান repository importing করলে box আনচেক হওয়া উচিত
এখন create repository বোতামে টিপি
আপনি দেখেন যে ইউজারনামের সাথে repository name সফলভাবে তৈরী হয়েছে
একবার repository তৈরী হলে আপনি বামদিকে নীচে readme file label দেখতে পারেন
আমরা পরে we file কিছু তথ্য লিখব
ডিফল্টরূপে আমরা একটি commit যা initial commit একটি branch যা master branch এবং একটি contributor দেখতে পারি
আপনি প্রতিটি link টিপতে পারেন এবং আপনার সুবিধা তা অন্বেষণ করতে পারেন
এখন এই রিপোজিটরীতে কাজ শুরু করি
আমরা রিপোজিটরীতে একটি file যোগ করে শুরু করব
মাঝের panel new file বোতামে টিপুন
file তৈরী করতে একটি নতুন form খোলে
এখানে আমি file name kidsstory html লিখব
আমি আগে সংরক্ষিত writer document থেকে এই file কিছু code copy এবং paste করব
একইভাবে আপনি file কিছু বিষয়বস্তু লিখতে পারেন
এখন এই নতুন file commit করি
commit ম্যাসেজ দিতে পৃষ্ঠার নীচে যান
এখানে commit message ক্ষেত্রে ডিফল্ট ম্যাসেজ create kidsstory html দেখতে পারেন
আপনি ডিফল্ট ম্যাসেজ রাখতে পারেন বা একটি নতুন ম্যাসেজ লিখতে পারেন
আমি ডিফল্ট ম্যাসেজ রাখবো
এখানে পরবর্তী ক্ষেত্রে আপনি কমিটের বিস্তারিত বিবরণ দিতে পারেন
তাই এখানে আমি লিখব: added first file of the repository
ডিফল্টভাবে আমরা master branch we commit করি
এখন commit new file বোতামে টিপি
আমাদের নতুন file kidsstory html রিপোজিটরীতে জুড়ে গেছে
লক্ষ্য করুন commit number বেড়ে 2 হয়ে গেছে
এটিতে টিপি
এখানে commit message এর আগে তিনটি dots দেখতে পারেন
আমি এটিতে টিপি
এটি কমিটের বর্ণন দেখায়
আমরা কমিটে কি করেছি এটি জানতে সেই বিশেষ commit message we টিপি
এখন কমিটের বিবরণ দেখতে পারেন
commit সূচীতে ফিরে যাই
এইজন্য browser উপরের বাঁদিকের কোণায় বাম arrow বোতামে টিপুন
ডানদিকে আপনি কমিটের hash value দেখতে পারেন
রিপোজিটরীতে ফিরে যেতে উপরের বাঁদিকের কোণায় code ট্যাবে টিপুন
এরপর আমরা দেখি github a একটি নতুন branch কিভাবে বানায়
বামদিকে branch নামে একটি dropdown সূচী দেখতে পারেন
নতুন branch বানাতে এটিতে টিপুন
আপনি দেখতে পারেন যে একটি popup window খোলে
pop up window আপনি find or create a branch ক্ষেত্র দেখতে পারেন
নতুন ব্রান্চের name আমি লিখব: newchapter এবং enter টিপুন
আপনি দেখেন যে newchapter branch তৈরী হয়েছে এবং এটি আমাদের বর্তমান branch
এরপর branching প্রক্রিয়া ভালোমত বুঝতে আমরা newchapter branch a একটি commit বানাবো
এখন প্রদর্শন করতে kidsstory html file কিছু পরিবর্তন করি
রিপোজিটরীতে kidsstory html file টিপে এটি খুলুন
editor panel উপরের ডান কোণায় একটি edit icon দেখতে পারেন
এই file edit করতে এটিতে টিপুন
এখানে কিছু lines জুড়ব যা আমি writer document থেকে copied করেছি
আপনি একইভাবে করতে পারেন
এখন এই পরিবর্তন commit করব
আমি ডিফল্ট commit ম্যাসেজ এইভাবেই রাখবো
এখানে ব্রান্চের name newchapter দেখতে পারেন যেখানে এই commit বানানো হয়েছে
commit করতে commit changes বোতামে টিপুন
রিপোজিটরীতে ফিরে যেতে code ট্যাবে টিপুন
এরপর master এবং newchapter branches এর commits যাচাই করি
commits link টিপুন
এখানে branch drop ডাউনে সেই ব্রান্চের name চয়ন করতে পারি যা দেখতে চাই
আমি সূচীতে master branch চয়ন করব
একবার এটি চয়নিত হলে master ব্রান্চের commits সূচীবদ্ধ করা হবে
newchapter branch এর commits দেখতে আমরা branch drop ডাউনে newchapter চয়ন করব
এখন আপনি newchapter branch এর commits দেখতে পারেন
এখন রিপোজিটরীতে ফিরে যেতে code ট্যাবে টিপুন
এরপর github a একটি tag বানানো দেখি
আমরা ইতিমধ্যে জানি যে tagging commit stage কে ইম্পরট্যান্ট চিহ্নিত করতে ব্যবহৃত হয়
উদাহরণস্বরূপ adding kidsstory html file জোড়ার for master branch একটি tag বানাতে চাই
tag বানাতে প্রথমে releases link টিপুন
create a new release বোতামে টিপুন
একটি নতুন form খোলে
tag version box লিখুন v10
release title box লিখুন: version one
আমরা tag in বিবরণ দিতে পারি
আমি লিখব: this is the version one
এখন publish release বোতামে টিপুন
এখানে বামদিকে আপনি নবীনতম কমিটের hash value দেখতে পারেন
আমরা ইতিমধ্যে জানি যে tag নবীনতম কমিটে বানানো হবে
এর সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা শিখেছি:
online git hosting services এর গুরুত্ব
একটি github account বানানো
github a repository বানানো এবং রিপোজিটরীতে একটি tag বানানো
নির্দেশিত কাজ হিসেবে
github a একটি repository বানান
রিপোজিটরীতে কিছু files জুড়ুন
files edit করুন এবং কিছু commits করুন এবং রিপোজিটরীতে branches এবং tags বানানোর চেষ্টা করুন
এই link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভিডিওটি download করে দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ